দোকান এ গিয়ে যখন চা খায় সেটা কিন্তু বড় কথা না, কিন্তু বা~ বা~ চায়ের দোকান সেটা তখন গায়ে লাগে সেটাই, আরে কোনো বেপার ই না, লোকে অনেক কিছু বলবে অনেক কিছু আমি আমার নিজের পথে থাকলেই হলো একদম অনেক কিছু বলবে এখন তোমাকে নামানোর জন্য অনেক কিছু বলবে সেটাই কারণ দেখো আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তোমাকে বলাই হয়নি অনেক লোকে অনেক রকম কথা বলছিল যে এখানে কি করবি উল্টোপাল্টা কথা বলছিল ধরো, এই যে আমাদের মদ হয়েনা মদ এখানে বিক্রি করবি হ্যান তেন মানে আমাকে অনেক কিছু বলেছিল বুজলে হম

হ্যাঁ অত বাইরের কথায় পাত্তা দিবা না, নিজে তো যেন কি করছ বাস তাহলেই হবে সেটাই, মানে নিজের কাছে নিজে যদি ঠিক থাকি তাহলে সব ঠিক আছে একদম দিয়ে বল কি ব্যবসা তুমি যেনেছ? হ্যাঁ দিয়ে যেটা বলছিলাম, তোমাকে বলেছিলাম না ওই গইনা গতির বেপারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেটা এস stationary দোকান খুলবো বলছিলে হ্যাঁ দোকানের বদলে তোমরা কি করতে পারো বাড়িতে যখন বিক্রি করছো তখন তোমার ওই জিনিসটারই তুমি online এ ও জিনিস টাকে photo ছাড়তে পারব~ পারবা, এই অনলাইন থেকেও দেখো এখন সবকিছু Amazon, Flipkart এ সবাই অর্ডার দেয় হ্যাঁ হ্যাঁ একটা তুমি খারাপ কথা বলনি কারণ এখন Facebook খুলি দেখি পেজ এ দেখায় যে উম মানে সে তুমি যেটা বললে না গয়না দাম গয়না দেখাচ্ছে ছবি দিয়ে দাম দেখাচ্ছে order please number দেওয়া থাকছে

হ্যাঁ ওখানেও দেওয়া যায় আমি শুনলাম আমার একটা বান্ধবী বলল, অ্যাঁ আমি বললাম যে এরকম আমার একটা বৌদি আছে ব্যবসা করছে তো কি করে আরো ব্যবসাটাকে বড় করা যায় দিয়ে বলল তালে Amazon এ গিয়ে তোমাকে Amazon এ একটা option দিবে অ্যাঁ reseller বলে, তুমি ওই reseller এ login করলা register করলা register করে তোমাকে যে জিনিসটা তুমি বিক্রি করছো সে জিনিসটা কিন্তু খুব ভালো করে photo তুলতে হবে ও, তাহলে মানে আমার যে জিনিস গুলো ধর আমার যে একটা neckless বিক্রি করি neckless তাকে খুলে একটা ভালো করে মানে যেটা logo যেতে বলে একবারে ছবি দেখে যেন customer ওটাকে নিতে চায় এরকম এরকম করে ছবিটা তুলতে হবে তাই না হ্যাঁ ওরকম করেই ছবিটা তুলে তোমাকে ওখানে post করতে হবে post করে তুমি ধর post করে দিলা দি~ দিয়ে নিজের permanent ঠিকানা বলতে হবে কারণ ধর কেউ order দিল সেটা Amazon এর লোক আসবে তোমার কাছ থেকে নিবে, নিয়ে তো তাকে দেবে ও তুমি যেটা বললে এবার বুজতে পারলাম, যেটা reselling ব্যবসা না? হ্যাঁ হম বুজলাম বুজলাম তবে আমার শুনেছি কিন্তু একটু তুমি ভালো করে বল তাহলে আমা~ আরো মানে clear হতে যাবে ব্যপারটা দেখো, একটা জিনিসের দাম ধর তোমার অ পাঁচশো টাকা, তুমি ওটা বিক্রি করছো সাতশো টাকায়, ঠিক আছে? hello

হ্যাঁ তুমি ওটা সাতশো টাকায় বিক্রি করছো. এই যে তুমি দুশো টাকা extra টা লাগাচ্ছো ওটা কিন্তু Amazon একটা charge কাটবে যেহেতু Amazon এর লোক আসছে তোমার কাছে নিচ্ছে ওটাকে আবার তাকে courier করে আসছে, এই courier তারপর এই GST এই জন্যে কিন্তু কিছু টাকা Amazon কাটবে

টা অন্য জায়গায় পৌছে দেবে সেই জন্য তো cost আছে হ্যাঁ ওটা তোমাকে কাটবে, তো তোমাকে ওই জিনিসটার ভালো করে photo টটো তুলে post করতে হবে, post করার পরে লোকে যখন দেখবে মানে লোকে তো দেখবে

হ্যাঁ বলো মানে আমার জিনিস টায়ে কে কতজন আছে যেমন view হয় সেই হিসাবে থাকবে নাকি? না না সেই হিসাবে থাকবে না, মানে কতজন দেখেছে সেটা তুমি দেখতে পাবা ও

তুমি যদি সেই জিনিসটার দাম একজন দেখাচ্ছে পনেরো তুমি, তোমাকে দেখাচ্ছে দস, তোমারটা কিন্তু আগে কিনবে হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ দেখো কম পেলে তো মানুষ সেখানেই আগে কিনবে হ্যাঁ, তো ওরকম ভেবে ভেবে দাম রাখতে হবে যাতে তোমার ও কিছু লাভ হয় Amazon কেও তুমি দিতে পারো আর উম মানে customer ও ওরর্কম দেখে ইয়ে করতে হবে, দিয়ে যখন তোমার উম অ্যাঁ order আসবে, তখন তোমার Amazon থেকে লোক আসবে তোমার বাড়ি থেকে ওটা নিয়ে গিয়ে Amazon এর packet এ শুধু wrap করে তাকে পাঠাবে ও তাহলে তো এটা তো খুব ভালো ব্যবসা গো তুমি যেটা বললে

হম? তুমি যেটা বললে না বড়বাজার থেকে যদি তু~ মানে ওই জিনিস পত্র গুলো কিনে ানী তাহলে তো লাভ হবে একটু তাইনা? হ্যাঁ বড়বাজার এ খুব এ সস্তায় ও গুলো সেটাই, তবে কি তোমার জানা আছে বড়বাজার এ যোগাযোগ কিছু আছে তোমার?

ও তাহলে টা তো ভালই হলো তাহলে তোমার সথে গিয়ে, তুমি ধর phone এ উম যোগাযোগ করিয়ে দেবে, তাহলে তো ভালই হলো আমার উম তোমাকে যেতেও হবে না, group আছে, group এ যদি তোমাকে add করে দেওয়া হয়, তুমি ওখানে দেখতে পাবে তোমাকে রোজ update দেবে তুমি ধর একটা জিনিস কিনলে তোমার shipping charge টা বেশি লাগবে, shipping charge টা হচ্ছে তোমার পঞ্চাশ টাকা, তো তুমি পঞ্চাশ টাকায় unlimited জিনিস order দিতে পারো ও তাহলে তো ভালো ওটা আমাকে add করে দিও কারণ দেখো তোমাকে বারবার কতবার জিজ্ঞেস করবো তুমি তো কাজে ব্যাস্ত থাকবে বা office এ থাকছ যেহেতু তোমাকে office এর কাজে ব্যাস্ত থাকবে তাহলে বারে বারে disturb করবো না তুমি আমাকে ওটা add করে দিলে তাহলে ধর আমি নিজেই নিজে দেখতে পাব তাইনা? হ্যাঁ তুমি নিজেই করতে পারবে, নিজেই জানতে পারবে, ওরাই photo দেবে ওরাই order নিয়ে নেবে অ্যাঁ ওরাই সব পাঠিয়ে দেবে সুধু তোমাকে extra পঞ্চাশ টাকা দিতে হবে যেটা

অবশ্যই, এই বার ধর কোনো মাল নেওয়ার পর যদি কোনো ধরো খারাপ বা ধর missing এলো তাহলে ওগুলো কিছু ইয়ে আছে solve আছে problem এর হ্যাঁ ওগুলো change করে দেবে ওরা ও এ~ এরা সুবিধার দেয় ওরা হম? কি বলছ? এই সুবিধা~ সুবিধাটা দেয় নাকি? হ্যাঁ এই সুবিধাটাও দেয়, কিন্তু একটা group এ add হলে হবে না, অনেক গুলো group এ add হয়ে থাকবা, হয়ত একটা group এ ওটার দাম হচ্ছে অ্যাঁ পাঁচশো টাকা, একটা group এ হচ্ছে চারশো টাকা, একটা group এ হচ্ছে তিনশো টাকা, যেটাতে তুমি কম পাবা তুমি তো সেটাই নিবা হ্যাঁ সেটা তো আমায়, কারণ আমাকেও তো বিক্রি করতে হবে জিনিসটা একদম এবার তুমি পাঁচশো টাকায় কিনছ সেটা তুমি এবার হাজার টাকায় বিক্রি করছ, হবে না তোমার সেটাই, এবার সেখানে যদি আমি তিনশো টাকা পাই সেখানে আমি যদি পাঁচশো টাকাতেও বিক্রি করতে পারি সেখানে আমার দুশো টাকাও লাভ থাকবে হম দু'শো টাকা লাভ থাকবে, তো আমার এরকম চেনা জানা অনেকগুলোই group আছে আমি number টা দিয়ে দোবো, মানে তোমার number টা দিয়ে দব ওদেরওরা তোমাদের add করে নেবে হ্যাঁ ইটা করলে খুব ভালো হয় কারণ দেখো তোমাকে আর কতবার বার বার বলবো, তুমি ব্যাস্ত থাকবে সেহেতু আমি ওদের সথে directly কথা বলতে পারবো এবং পয়েশা কেমন ভাবে দেওয়া হয়, ইটা কি cash on delivery আছে না আগে pay করতে হবে? তুমি cash on delivery ও করতে পর তুমি online payment ও করতে পারো . ও, তাহলে আমাকে যদি আমি কোনো জিনিস নিতে চাই সেটা আমাকে ডরজনে নিতে হবে তাই না?

ধরো যদি আমি আর~ এক মালা নিতে চাই তাহলে ওটা কি পুরো এক ডজন নিতে হবে মানে যেটা বারোটা থাকে একটা না তোমার যটা ইচ্ছা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

মানে আমি যেমন product নেবো সেটার ওপরে costing যে delivery টা পরে সেটা নেবে ওরা না? হ্যাঁ এবার দেখো তিরিশ টাকার একটা জিনিস আছে, এবার তুমি শুধু একটাই কিনবে তিরিশ টাকার জিনিস এ, ওরা তো পাঠাবে, ওদের তো একটা টাকা খরচা হচ্ছে হ্যাঁ সেটা তো একদম তাহলে ওরা তখন shipping charge টা নিয়ে নেবে বা তুমি দশ হাজার বা কুড়ি হাজার টাকার জিনিস কিনছো ওরা ওখান থেকেই shipping charge টা manage করে নেবে সেটাই, মানে ওদের যেরকম sell হবে মানে ধর আমি যদি অনেক মাল নি সেখান থেকে ওরা নিশ্চই shipping charge টা ওখান থেকে দিতে পারবে এবং আমি অনেক মাল নিচ্ছি সেই জন্য shipping charge টা free দেবে, তাইনা? হ্যাঁ হ্যাঁ তবে ইটা খুব ভালো লাগলো সুনে যে তোমার মানে এদের সথে যোগাযোগ আছে তাহলে কি ওখানে যেতে হবে না তবে যে একবার প্রথমে যেতে হবে কারণ প্রথমে গিয়ে দেখে এনে এলে ভা~ মানে খুব ভালো হয় বুজলে হ্যাঁ প্রথমে তুমি যাবে তুমি দেখে নেবে, দেখে ভালো করে পরিচয় করে নেবে, দিয়ে কিনে নেবে হ্যাঁ ধর আমি মাল নিয়ে আসতে পারলাম না, ওদেরকে বললাম যে আপনার তো transport এর মাধ্যমে পাঠিয়ে দিন, আমি ধরে নাও বাড়ি চলে এলাম দিয়ে ধর ওরা পাঠিয়ে দিল transport এর মাধ্যমে, সেটা তো হবে? হ্যাঁ ধর তুমি কিছু নিয়ে এলে আর কিছু বললে এগুলো পাঠিয়ে দিতে, তখন ওরা আবার পাঠিয়ে দেবে সেটাই, সেটা একটা ভালো করেছে তুমি যেটা বললে group, group করে কারণ তুমি যে~ যেনেছ বলেই আমাকে জানাতে পারলে নইলে তো ধর আমি যদি আমাদের এখানে রামপুরহাটিতে যা বলি, ওখান থেকেও যদি আনি টা সেখানে তো অনেক দাম পরে বুজলে হ্যাঁ কিন্তু ওরা যে ওর কম দামে কিনে নেয় সেটাই, এবার তুমি বললে তাই নাহলে তো আমি তো জানতাম না ধর এই সব সম্মন্ধে কনে জ্ঞান ছিল না কারণ গ্রামে একটা দোকান থাকে ওখানে যা দাম বলে তাই নি আমরা বুঝলে হ্যাঁ তোমাকে তো এসব কেউ বলবেনা যদি বলে তারই তো lose না সেটাই, সেই জন্যই জানলাম খুব ভালো লাগলো কারণ, আমাদের গ্রামএ একটা stationary দোকান আছে তা মানে ও যে pen থাকে না মানে MRP যেটা থাকে

যেটা MRP থাকবে সেটাই নেবে মানে এক টাকা কমাবে না বলবে দেখ ভাই আমার তো কেনা এইতে তোমাকে আমি কি করে দেবো, তো বলবে same dialogue সবাই দেয় আমার এততে কেনা সেটাই, তাই আমরাও ভাবি যে তাই তো দাম তো ফেলা আছে তো সেখানে আমরা আর কি বলবো, ঠিক আছে তাহলে তাই নিন ওই বলি আমরা উম না যে MRP হয়ত দেওয়া থাকলো একশো সেটা হয়ত কিনেছে দেখো পঞ্চাশ টাকায় ধর আমরা তো গ্রামএর মানুষ, কি জানব আর ওই সব সম্মন্ধে আমরা ধর, পুজো পার্বন, বিয়ে যখন দরকার পরে তখন বউ ছেলে কে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসি

সেটাই, ইটা কিন্তু শুধু গয়নার ক্ষেত্রে না গো তুমি যে headphone, charger, ring light বলছো এগুলোর ক্ষেত্রেও কিন্তু same জিনিস ই হবে

হ্যাঁ তুমি একবার Kolkata যাও, কলকাতা গিয়ে বড়বাজার এ যেগুলো wholesale, এগুলো তো wholesale এ ঢালাও বিক্রি হয়, সেই wholesale এর দোকানের সথে তোমাকে কথা বলতে হবে দিয়ে ওরাই করে দেবে সব ব্যবস্থা সেটাই এবার কি বলতো, ওখানকার যদি local কেউ চেনা জানা থাকে তাহলে এটা খুব ভালো হয় কারণ ওরা তো ধর সবকিছু জানে কোনটা ভালো কোনটা খারাপ খুব ভালো হয় তাই না বেশ আমি যার কাছ থেকে group এর খোঁজ পেয়েছি, তাকে জিজ্ঞাসা করব কেউ চেনাজানা আছে কিনা, রে~ থাকতে পারে, নাহলে ও তো এত কিছু জানবে না, তখন তুমি তার সথে গিয়ে কথা বলে ই করে নেবে সেটাই, আর তুমি যে বলছিলে কি একটা ব্যবসা শুরু করব, তুমি তো boring হয়ে যাচ্ছো বলছ অ্যাঁ ওই office এর job করতে করতে হ্যাঁ আমি bore হয়ে যাচ্ছি, আমি ভেবেছি আমি makeup টেকআপ, lens, sunglass, bag এই সবের ব্যবসা শুরু করবো হ্যাঁ তোমার বাড়ি তো শহরে এগুলো তো ধর এর একবারে branded এগুলো তো চলবেই তোমাদের ওখানে হ্যাঁ আমি বেশি makeup এর জিনিস গুলো রাখব ভেবেছি যেমন চত চত makeup এর জিনিস, lens নো~ মানে colouring colouring তারপরে তোমার bag হলো এই সব জিনিস রাখব সেটা আর এখন তো কি বলব মেয়েরা makeup ছাড়া তো কথাও যায়ে না তাইনা না makeup এর জিনিসটা খুব চলবে সেটাই তুমিও তো আর কম makeup করনা না না আমিও কম makeup করিনা আমিও খুব makeup করি সেটাই, সেটাই দেখো makeup না করলে মেয়েদের কে ভালো লাগে না না makeup টা খুব important সেটাই মানে যায় হোক, makeup করতে হবে makeup তো করতে হবে সেটাই তোমরা যদি makeup না কর তাহলে এ~ এই production গুলো তো কি বলব company গুলো তো পথে বসে যাবে না তাহলে, আমাদের সবাইয়ের কথা ভাবতে হয় বুজলে তো সেটাই কারণ তুমি একটা যখন makeup এর kit কিনবে তখন তো ওখান থেকে দোকানবালার profit, company র profit, সরকারের profit তাই না হম সবার ই সব কিছু আমাদের ভেবে চিনতে সব decision নিতে হয়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 হ্যাঁ আমি তোমাকে group এ যোগ করে দোবো অ্যাঁ number টা দিয়ে দেবো আর যদি দেখি আমার ওই বান্ধবিটার কেউ Kolkata এ থাকছে আমি তারসাথে তোমার কথা বলিয়ে দোবো সেটাই কারণ group এ যোগ থাকলে আমি নতুন নতুন তুমি ত বলচ update দেয় প্রতিদিন তাইনা

তাহলে আমি যেখানে কম পাব আমি সেই দাদার সথে কথা বলব যে দেখুন দাদা আমি তো দোকান খুলতে চাই টা আপনি যদি আমার সথে একটু মানে কি বলব আলোচনা করেন এবং আপনার product গুলো দেখান তাহলে তো খুব ভালো হয় হ্যাঁ তুমি পারলে বৌদির pagebook আ Facebook এ page করে দিও তুমি নিজের ও Facebook এ page করে নিও ঠিক আছে তাহলে তোমাকে আ~ অসংখ্য ধন্যবাদ কারণ ধর আমার এই knowledge টা ছিল না তুমি knowledge টা দিয়ে আমাকে খুব উপকার করলে

তা তুমি একদিন ঘুরতে এসো বুঝেছ হ্যাঁ হ্যাঁ যাবো ঠিক আছে তাহলে পরে কথা হবে হ্যাঁ ঠিক আছে গো.

না, না, তাহলে তোর pickpocket হয়ে গেছে, আমাদের এখানে কোনো কিছু নেই। এ বাবা তাহলে bus এ করে আসার সময় তাহলে এটা হয়েছে বোধহয়। হম, হতে পারে, কারণ এখন তো চারিদিকে pickpocket যারা করছে তাদের তো রমরমা বেড়ে গেছে, আর এখানে তো news এও তো continue দেখা যাচ্ছে যে এরকম, আমি তো কিছুদিন আগে news এ দেখছিলাম, তো এখানে হাওড়া যে station আছে সেখানেও এরকম খবর দেখাচ্ছে। এটা তো খুবই খারাপ হলো, মানে কতগুলো টাকা ছিল আমার ওতে, কত document ছিল, সেগুলো সব চলে গেল। এবারে কি করি আমি? উম, কি করবি সেটা বড় কথা, কিন্তু এখন যে news যেগুলো আসছে এইরকম type এর এগুলো তো তোকে তো ঠিকঠাক এখন করতেই হবে, আবার নতুন করে apply করতে হবে বা যে যে procedure যেগুলো আছে সেগুলো complete করতে হবে। কিন্তু এই ধরনের খবর ভাই তোর সাথে যেটা হয়ছে এরকম কিন্তু হামেশাই ঘটছে, তো এটাও এটাতে কিন্তু দৃষ্টিপাত করা উচিত, লোকজনের বল বা প্রশাসনের বল, এতে দৃষ্টিপাত করা উচিত কিন্তু। হ্যাঁ, মানে আমার সঙ্গে যেটা হলো এটা তো মানে এখন news এও পরি যে হামেশাই আর কি হচ্ছে . এখন বাচ্চা বাচ্চা ছেলেরাও আর কি আহ pickpocket করে নিচ্ছে।

pickpocket এর থেকে moneybag বেশি তোলার থেকে এখন যেটা বেশি হচ্ছে সেটা, এখন কি mobile গুলোকে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে।

তো সেখানে একজনের mobile ছিনিয়ে নিয়ে, একটা বাচ্চা ছেলে, একদম station এ নেমে দৌড় দিয়েছে। উম, এইরকমই হচ্ছে, আর এদের রমরমা এখন বেশ, কারণ এদের পুরো gang আছে, একদম বড়সড় এদের gang আছে, যারা কিনা আট জন, দশ জন বা পনেরো জন হয়তো আছে, তারা সারাদিন এদিক ওদিক ঘুরেই বেড়ায় এসব করার জন্য, পুরো gang একদম।

দিল্লি শহরে বলতে যেখানের population সব থেকে বেশি থাকবে, সেখানে এইসব যে জিনিসগুলো বেশি হবে কারণ দিল্লিতে population অনেক বেশি, লোকজনের সংখ্যা অনেক বেশি, মুম্বাইয়ে যেমন লোকজনের সংখ্যা অনেক বেশি, কোলকাতা শহরের লোকজনের সংখ্যা বেশি, তো যেখানে লোকজনের সংখ্যা বেশি থাকবে সেখানে এই ধরনের উম পকেটমারদের অত্যাচার, উৎপাত বেশি থাকবেই। আর এটা তো বিভিন্ন statistics যেগুলো আছে, সেগুলো থেকে survey করলেও পাওয়া যায়, যে যেখানে জনসংখ্যা বেশি সেখানে pickpocket দের অত্যাচারও বেশি।

এগুলো তো মানে খুবই চিন্তার বিষয়, চিন্তার বিষয় হয়ে আর কি হবে? এতে সাধারণ মানুষকে জাগ্রত হতে হবে, প্রশাসনকে জাগ্রত হতে হবে, এখন কোনো যদি activity কোনো কিছু করে, proof প্রশাসন থেকে বা police থেকে।

তো এগুলো সত্যি সমাজের পক্ষে একটা concern এগুলো, এগুলো চিন্তার একটা বিষয়।

এই জন্য এইখানে এখন, ইদানিং night guard এরও ব্যবস্থা করা হয়েছে।

night guard এর ব্যবস্থা কারা কজে করছে, মানে কি police প্রশাসন থেকে করেছে না ওখানকার যে জনসাধারণ আছে তারা নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে guard এর ব্যবস্থা করেছে। এটা না প্রশাসনের থেকে কিছু না, এটা mainly মানে নিজেরাই ব্যবস্থা করেছে, এজন্য কিছু টাকাপয়সা যারা guard দিচ্ছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, উম সে তো একটা amount তো দিতেই হবে নাহলে তারও তো, মানে সেই বা কিভাবে চলাফেরা করবে তাহলে তাকে যদি কিছু টাকা পয়সা না দেওয়া হয় তাহলে। তবে এই যেটা বললি, এগুলো কিন্তু সত্যি চিন্তার বিষয় কারণ এটা শুধু আমাদের India বলে নয়, India বা West Bengal বলে নয়, এটা all India তে যেরকম আছে, foreign এ কিন্তু এটা আরো অনেক বেশি আছে, যেমন রাশিয়াতে এই ধরনের ঘটনা বা এই snatching বা গলার চেন ছিনিয়ে নিয়ে যাওয়া এই জিনিস গুলো কিন্তু আরো অনেক বেশি হয় Russia তে। হম, এটা খুবই মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যেরকম ভাবে এইসব গুলো ঘটছে, অ্যাঁ মানে খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে যে মানে, এইরকম ভাবে যদি মানে pickpocket হয় বা চুরি চামারি হয়, তাহলে পরে তো সাধারণ মানুষের মনে চিন্তা ধরবেই।

উম, এগুলো তো সমস্যার বিষয়, এবার এগুলো তো এই news এ যেটা তুই বললি একটু আগে, যে বাড়িতে ছিল না সেখান থেকে চুরি করে নিয়ে গেছে, তো, এইগুলো তো আগে থেকে follow করে, আগের থেকে যদি কোন পাড়ার বা কোন বাড়িতে follow না করে কেউ, তাহলে সে বাড়ির থেকে কখন যাচ্ছে বা কখন ফিরছে? সেই জিনিসগুলো তো সে, উম, মানে আগে থেকে observe করতে পারবে না, তো আগে থেকে যদি দেখে continue follow করে তবে গিয়ে সে বুঝতে পারবে যে, হ্যাঁ এই time টাই এ থাকে না, এই time টাতে আমাদের এই চুরির কাজটা করলে ভালো হয়, তো এগুলো তো pre plan আগের থেকে pre plan এগুলো। আর তোর এখন ইদানিং কালের,

কিন্তু ইদানিং কালে সুপ্রিমকোর্ট থেকে দেখলাম একটা রায় বেরিয়েছে নিউজের যেটা দেখছিলাম, সেটা বলছে যে এখন যদি same gender হয়।

না এই বিষয়ে কোনো খবর দেখিনি। আমি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

ছেলে ছেলে সম্পর্ক হয়, বা মেয়ে মেয়ে যদি কোনো সম্পর্ক হয়, তো তারা যদি চায় যে একসাথে love-in এ থাকবে, বা হচ্ছে উম একসাথে partnership এ থাকবে, বা তারা বিয়ে করতে চাইবে,

যে এই যে ছেলে ছেলে বিয়ে, বা মেয়ে মেয়ে বিয়ে এগুলো পুরোপুরি western culture আমাদের সনাতন ধর্মে বল বা ইসলামে বল এগুলো কেউ কিন্তু support করে না। কিন্তু এখন যত modernization হচ্ছে তত আহ সমাজেরও কিছু বিকৃত রূপ আসছে, তো আমার মতে বলে এগুলো একটা সমাজের বিকৃত রূপ, কিন্তু, ব্যক্তি স্বাধীনতা যদি দেখা যায় তো ব্যক্তি স্বাধীনতাতে আবার কোন ব্যক্তি যেটা চাইবে তার বিরুদ্ধে কোন কিছু বলাটাও ঠিক নই, এরকম তো অনেক লোকই আছে যারা, ছেলেদেরকে হয়তো পছন্দ করে ছেলে হয়েও, বা মেয়ে হয়েও মেয়েকে পছন্দ করে, এরকম অনেকে আছে যারা কিনা একটা আন্দোলন সংগঠিত করেছিল, তো আন্দোলনের পর দেখা যাচ্ছে যে রায় ওদের পক্ষেই যাচ্ছে, তো সুপ্রিমকোর্ট তার রায়,